আর দূরে পাঁচিল দেখতে পাচ্ছি অনেক সবুজ ঘাস এবং গাছ দেখতে পাওয়া যাচ্ছে--

দুই দিকে খারি যার মাঝখান দিয়ে সরু হয়ে নদী বয়ে চলেছে।

একটি বড় খেলার মাঠ দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে আম্পয়ার কে দেখা যাচ্ছে এবং আরো অনেক খেলোয়াড় কে দেখা যাচ্ছে।